এবং একটি মেয়ে ইস্পিকারে কিছু বলিতেসে।

যেটির কালার হল হলুদ রঙ্গের।

এবং অনেক সবুজ সবুজ গাসপালা দেখতে পাচ্ছি।

এবং সবুজ সবুজ গাসপালা দেখা যাচ্ছে।

অনেকগুলা মিস্ত্রি একসাথে মিলেমিশে কাজ করিতেসে।

আমি এমানে একটি গর দেখতে পাচ্চি।

আমি একানে একটি ফার্মেসি দেকতে পাচ্চি।

আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলা লোক একসাথে বসে রয়েসে।

সামানে অনেকগুলা সবুজ সবুজ ঘাস দেখা যাচ্চে।

যেই গরটির দেওয়ালের রং হলো সাদা কালারের।

যেই জঙ্গলটিতে চার পাঁচটি হরিণ একসাথে দেখা যাচ্ছে।

আমি এখানে দেখতে পাচ্ছি যে একটি বিল্ডিংঙ্গের উপরে খুবই সুন্দরভাবে সোলার সিস্টেম করা হয়েসে।

আমি এখানে দেখতে পাচ্ছি যে একটি দোকানের মধ্যে খুবই সুন্দর ভাবে বেলুন দিয়ে সাজিয়ে রাখা হয়েসে।